এটা একটা দূরপাল্লার বাস এর ছবি ভল ভলভো বাস --

আঃ তুতে নানা রকম কালারের শাড়ী পড়ে রয়েছে আর দূরে পুরো ঘোলাটে দেখাচ্ছে মা-আ মাথায় ক্লিপ দেওয়া রয়েছে ।

একটা লাল বোর্ড লাগানো রয়েছে আর বাঁদিকে একটা বাইক দাঁড় করানো আছে।

আই.এস. সি. আই .সি. এস. সি. সি..বি. এস. সি . এন. সি. ই. আর .টি. অল গাইড এন্ড রেফারেন্স বুক এভেইল্যাবলে ।

আর ঘরের রঙটা নীল রঙের ওপরের রঙটা নীল আর নিচের রঙটা লাল রঙের।

একটি বড় লাইটপোস্ট রয়েছে সেই লাইটপোস্ট এর মাথায় দুটো পাখি বসে রয়েছে ।

আর কিছু মানুষকেও দেখা যাচ্ছে কিছু গাছপালা দেখা যাচ্ছে ।